না না আর কোন অসুবিধা নেই। জলটাই মানে ফুটিয়ে খাই না ঐটা মানে আহ time কলের জল, time কলটা তো জানোই। time কলের জল আছে ওটাই জল খাই। ওটাতে কোন অসুবিধা নেই তো?

হ্যাঁ তাহলে একটা aquaguard machine লাগিয়ে নেব। আচ্ছা aquaguard একটা machine তো লাগাবো তখন তো মানে ঐ তো boring এর জল আসবে। ওতে boring এর জলটা আসবে কেননা ওটা তো নিচ দিয়ে boring এর line করা, আমাদের খাওয়ার জন্য তো শুধু time কলের জলটা নেওয়া হয়। তাহলে কোন জলটা দিলে ভালো হয়? কোন জলটা মানে filter করলে ভালো হয় boring এর জলটা নাকি time কলের জলটা?

Iron বেশি থাকে, ঠিক আছে। ঠিক আছে তাহলে। ধন্যবাদ ডাক্তার সাব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ কালকে আমি আসব কালকে আমি আসব। ঠিক আছে রাখছি sir NewYork city USA এর বিষয়ে কহূন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 অন্য কোনো মতো না গরম কেক উপভোগ করা বা শেষ মুহুর্তে বর্তমান কেনাকাটা হল মিট মিট আলো এবং সুউচ্চ গাছে সাজ্জিত একটি শহর। একজনের মধ্যে আহ হাঁটা সত্যি জীবনে একেবারে অভিজ্ঞতা আপনি radio City market আহ rocket এবং ছুটির বাজার অভিনিতা christmas সেপ্তা কুলের মত প্রিয় হতে পারে তারা মৌসুমি আচার অনুষ্ঠানে অংশ নিতে পারে বিন্ধা Austrailia এর বিষয়ে কহেন তো

বহিরঙ্গন crist style মারকে একটি সুন্দর একটি আপনাকে পুরান christmas অভিজ্ঞ তাএর সুজগ দেই দরশর রা হস্ত নির্মিত পন্য এবং অলঙ্কার গুলির পাশাপাশি সুসাধ্য আঙ্গুলের একটি বিষয় নির্বাচন থেকে বেশি বেছে নিতে পারে Appetizer এবং সেই সুদৃশ্য

London যুক্ত রাষ্ট্রের বিষয়ে কহেন তো

Noenberg Germany এর বিষয়ে কহেন তো? জার্মানি তে christmas কাটানোর সেরা জায়গা গুলোর মধ্যে একটি Noenberg christmas Market দুই million বিক্রেতাকে তার উইতিঝ আকর্ষণ করেন নুরেনবারগ christmas market Council শুধুমাত্র ঐতিহ্যগত হস্ত নির্মিত খেলনা এবং মরসুমি,

Dublin island এর ব্যাপারে কহেন তো? ইতিহাস, খাবার, স্থাপত্য, গল্প বলার এবং অবশ্যই pub গুলির কারনে Dublin ধারাবাহিক ভাবে পর্যটকদের দ্বারা শীর্ষ শহর গুলির মধ্যে স্থান করে নিয়েছে।

এবং ভ্রমন কারি দের জন্য এটি সরবরাহ করে। উপেন হেগন Denmark এর বিষয়ে কহেন তো? কপেন হেগেনের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 আহ booth সহ বাজার এবং হাজার হাজার আলোকিত christmas tree এর কারনে এটি আহ বোধগম্য। the victan itelate এর বিষয়ে কক্ষন? এটি সারা বছর ধরে বাইরে সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থি দের কেবল আহ স্বাগত জানায় না এটি সেই জায়গাগুলির মধ্যে একটি যেখানে এর উদযাপন ব~ র্ণনার আহ বাইরে আহ সেটি আছে দর্শকরা তার সহিত sir আহ Pitarus মাসে যোগ দেয় আহ St. Peater Patrican দ্বারা স্থাপন করা christmas tree miss করবেন না। Amsterdam Netherland এর বিষয়ে বলুন তো বিশেষ শীর্ষ christmas উৎসব এবং উদযাপনের জন্য বিখ্যাত আরেকটি গন্তব্য হল Amsterdam এখানকার স্থানিয়দের আহ দ্বারা অনুষ্ঠিত প্রথাগত উজ্জাপনে অংশ নিতে ভুলবেন না, শহরটি প্রায় চারশো বছর আগে প্রতিষ্ঠিত ঐতিহ্য ধরে রাখে কারন আশে পাশের এলাকাগুলি আলোয় জ্বল জ্বল করে। আপনি কি Europe এ ভ্রমন পরিকল্পনা করেছেন, আগামি বছর থেকে ভারতীয় দের যুক্ত প্রবেশ নিষিদ্ধ করেছে এই দেশে। তবে নতুন পরিবর্তন গুলি আহ যুক্ত রাষ্ট্র এবং মার্কিন VISA বা এই দেশ গুলি তে বসবাসের অনুষ্ঠিত প্রাপ্ত ভারতীয় দের প্রভাবিত করেন না। দক্ষিন পুব মধ্য ইউরোপ ভ্ররমণের পরিকল্পনা কারি ভারতীয় দের জন্য, সার্বিয়ার সাম্প্রতিক,

বাতিল করার ঘোষণা দিয়েছে অন্য অন্য দেশ দ্বারা আর সার্বিয়াতে VISA যুক্ত প্রবেশ উপভোগ করে না।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 গিনি বিসাউ আহ তিউনেসিয়া এবং আহ মুরুণ্ডি এর আহ নাগারিক দের জন্য VISA মুক্ত আহ প্রবেশ পরি আহ সেবাও স্থগিদও করেছে। ঠিক আছে।

কি খবর কেমন আছো?

এই একটু online এ search করছি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের কোথায় পড়াবো কিভাবে ভর্তি করব সেটাই দেখছি কেন ভর্তি করাবে নাকি বাচ্চাদের? হ্যাঁ বড় তো হয়েই গেল এতদিন তো বাড়িতে খেলনা নিয়ে ব্যস্ত পাঁচ বছর হয়ে যাচ্ছে এবার দেখি কোন school ভালো school দেখছি ওটাই একটু search করছি ওটা নিয়েই কদিন আর বাড়িতে বসে থাকবে ওরা এবার ওদের তো পড়ার সময় চলে এলো তা আশেপাশে কোন ভাল school রয়েছে নাকি? ওটাই দেখছি আগে দেখো আগে আমাদের সময় কিছু ছিল না এখন তো অনেককিছু চলে এসেছে বা bengali medium english medium এবার দেখছি এবার শুধু তো আর english medium দেখলে হবে না এবার দেখতে হবে আমাদের ছেলেমেয়েরা, কোনটা তে পড়তে পারবে কি পারবে না জোরের উপর কিছু হয় না তো জোরজবরদস্তি করেও লাভ হবে না কোন medium টা ভালো হবে বাংলা medium ভালো হবে না english medium ভালো হবে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

অচল হয়ে যাচ্ছে english medium টাই সবাই বেশি প্রাধান্য করছে এগুলোই দেখছিলাম সব জায়গায় দরকার পড়ছে english medium এর ইয়েটা কিন্তু বাচ্চা নিতে পারবে কি পারবে না সেটাও আবার depend করছে কেননা আমাদের এখানে অনেকেই বাচ্চা রয়েছে যারা প্রথমে english medium এ ভর্তি হয়েছিল কিন্তু আবার বাংলা medium এ transfer করতে হয়েছে এই ক্ষেত্রে আবার বয়সটা ও মাঝেসাজে আবার বেড়ে যাচ্ছে সেই হিসেবে আর আমাদের সময় তো school এ ভর্তি হয়েছি একদম ছোট বেলায় government school এই চলে গেছি আমাদের ওই সময়ে আর কোন private school ও ছিল না english medium ছিল না হ্যাঁ সেটাই আমাদের সময় কি ছিল ICD school সেখান থেকে direct one এ ভর্তি হয়ে যেতাম এখনকার দিনে বাচ্চাদের lower upper lower KG nursery কত কি আছে তারপরে one আহ বাড়ির পাশেও school ছিল সে বাড়ির পাশে সবাই মিলে চলে যেতাম একসাথে আর অনেক বন্ধু-বান্ধব ও ছিল আর এখন তো বাচ্চাদের সেই school এ ভর্তি করাতে গেলে বাড়ি থেকে অনেক দূরে দূরে

প্রতিদিন ওকে school এ পৌঁছে দেওয়া নিয়ে আসা এবং ওর জন্য একটা tuition master দেওয়া তারপরে ওর যাতায়াতের জন্য আবার গাড়ি করতে হবে সেদিকেও আবার লক্ষ্য রাখতে হবে যেন ঠিকঠাক মতো নিয়ে আসা যায় নিয়ে যাওয়া যায় তা তোমাদের school কি রকম তুমি যে school এ পড়তে সেই school এর অবস্থা কিরকম আমাদের school এর তো অবস্থা ভালই আছে কিন্তু এখন তো আর কেউ আর government school এ পড়াতে চায় না তো দেখেছি একটা বাড়ির সামনে একটা bengali medium school আছে আহ অনেকটা দূরে একটা english medium school আছে ওটাই ভাবছি যে বাংলা medium না english medium ওটাই search করছিলাম এবং rating গুলো দেখছিলাম যে কোনটা better হবে ওটা নিয়ে ওর মায়ের সাথে একটু আলোচনা করছিলাম আমাদের school আশপাশে রয়েছে বাংলা medium ও রয়েছে english medium ও রয়েছে আমার তো বাড়ির পাশেই school রয়েছে সেখানে বাংলা medium আবার তার সাথে পড়াশোনা ও ভালো বাংলা medium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

lower nursery বা এতে ভর্তি করানোর জন্য তো তুমি কি suggest করছো? হ্যাঁ একটু বয়স হলে অসুবিধা নেই উম যদি পারে তো বাংলা medium এ পড়ুক আর যদি মনে হয় যে english টা ভালো prefer করছে তাহলে english medium এ যাওয়া দরকার এবার ভবিষ্যতে তো সবকিছুই দরকার হচ্ছে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 কেননা যদি শুধু english জানে বাংলা জানেনা তখন আবার সবকিছু ভুলে যাবে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 শুধু তো আর education নিয়ে ভাবলে হবে না নিজের জীবনটা তো আছে একটা life style তো থাকবে তাই না আর পড়াশোনা তো একটা কাজের জন্য লাগবে কিন্তু তারপরে নিজের অনেক কিছু ব্যক্তিগত কাজ রয়েছে বা অনেক পারিবারিক problem রয়েছে সেগুলো যদি solve না করতে পারে আর english medium আর এখন শিক্ষা ব্যবস্থা যা রয়েছে তাতে তো শুধুমাত্র চাকরির জন্যই শিক্ষা দেওয়া হচ্ছে আর কিছুতো কোন knowledge নেই হ্যাঁ আমি সেটাই দেখছিলাম ওদের Syllabus গুলো দেখছিলাম আমাদের school এর সময় এত ছিল না এত কঠিন কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমরা যেগুলো seven eight এ পড়তাম সেইগুলো এখন এদের one two তে চলে আসছে সত্যি এদের সময় কত upgrade হয়ে গেছে আবার ছোটদের দেখো সে কত বড় ভারী bag নিয়ে যেতে হচ্ছে কতগুলো বই তাতে কষ্ট হয়ে যাচ্ছে ওদের আর খেলাধুলা তো করতেই পারছে না সবসময় mobile এই কিছু-না-কিছু খেলছে কিন্তু কোনো বড় মাঠ নেই যে দৌড়াদৌড়ি করবে সেরকম ব্যবস্থা নেই আর আমাদের সময় তো অনেক বড় বড় মাঠ ছিল cricket খেলতাম football খেলতাম কতকিছু খেলা যেত বর্ষাকালে football খেলা হতো আবার school এর sports ছিল এখনতো সেইসব ব্যবস্থা নেই তোমাদের school এ ছিল নাকি sports এর ব্যবস্থা হ্যাঁ আমাদের সময় তো শারীরিক শিক্ষা কর্মশিক্ষা সবই ছিল এদের সময়ে আরো হয়তো upgrade কিছু হয়েছে তো দেখা যাক আগে ভর্তি তো করি তারপর দেখতে পাবো যে syllabus কি দেবে জামা কাপড় ওদের dress কি হবে আমাদের সময় তো এত কিছু ছিল না আমাদের সময় প্রথম প্রথম আমাদের normal dress এ যেতাম তারপরে school থেকে dress দিত ওখানে যেতাম এদের তো প্রথম থেকে dress এদের কাটিয়ে নিতে হবে আমাদের সময় এত কিছু ছিলনা আমাদের সময় সমস্ত subject একি master এর কাছে পড়তাম এখনকার দিনে তো প্রতিটা subject প্রতিটা আলাদা আলাদা master এখন আবার প্রত্যেকটা এর জন্য প্রত্যেকটা teacher এটা অনেকটা ব্যস্ত করে দিয়েছ আরকি পড়ার থেকে মানে teacher এর সংখ্যা বেশি হয়ে গেছে না খেলাধুলা না কিছু করতে পারছে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 আর দরকারও ছিল না এখন পড়াশোনার থেকে অতিরঞ্জিতই বেশি হ্যাঁ সেটাই এবং শুধু তো ওখান থেকে দিচ্ছে না তার জন্য আমাদের থেকে যা এখন fees বেড়েছে সেগুলো শুনলেও অবাক লাগে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 অন্যান্য জিনিস গুলোই বেশি হচ্ছে আমাদের সময় এসব ছিল না ছোটবেলায় school এ গিয়েছি teacher দের সাথে teacher রা পড়িয়েছে teacher দের সাথে কথা বলেছি আবার অনেক বন্ধু ও হয়েছে সেই আর কি মজা ও হয়েছে আমিও দেখেছি এখানে দুটো school একটা রামকৃষ্ণ mission সেবাশ্রম একটা তোমার হচ্ছে বাংলা medium আমাদের বিবেকানন্দ

রামকৃষ্ণ mission school ভালো school কেননা এখানে chance পাওয়া টা খুব কঠিন কাজ আর আমাদের এইদিকে তো মানে রামকৃষ্ণ school অনেকটা দূরে বাড়ির কাছে থাকলে নিশ্চয় সবাই চেষ্টা করত যে যেন ওই school এ chance পায়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 এই তো সবে শুরু করেছে

বাড়ির সামনে যেই school সেখানেই ভর্তি করিয়ে দিয়েছে দেখাও হবে খেয়াল রাখাও হবে আবার পড়াশোনাও হবে

এখান থেকে ওদের গাড়ি যায় ওই গাড়ির সাথে কথা বলতে হবে সকালবেলা নিয়ে যাবে বিকেলে দিয়ে যাবে দেখি ওদের সাথে কথা বলে কত করে নেবে সেটাই ভাবছি হ্যাঁ এমনি ও আমাদের high school টা কাছেই রয়েছে বেশি একটা দূরে না দশ মিনিট হেঁটে যেতে লাগে আবার অনেক দূরে দূরে থেকেও ছেলে ছেলে মেয়েরা পড়তে আসে

আমাদের school high school টাও খুব বেশি দূরে না সামনেই এখন আগে এরা এই school তো পাস করুক আমাদের সময় তো এসব ছিল না এদের সময়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 সেই এখন থেকেই বেশি চিন্তা করলে আর পড়াশোনা হবে না ইচ্ছা আছে ওর একটু ওকে একটু নাচের school এ ভর্তি করব গান শেখাবো ইচ্ছা আছে কিন্তু দেখা যাক কি করতে পারে ওকেও করতে হবে আমি তো বললে হবে না হ্যাঁ নাচের school গানের school ভর্তি করানো ভালই হবে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 হ্যাঁ একটু একটু খানি ধরিয়ে দিতে হবে কোনটাতে আগ্রহ রয়েছে সেটাও জানা যাবে ভালই হবে হ্যাঁ এবার দেখতে হবে যে ওর কত capacity আছে ওকে তো বেশি চাপ দেওয়া যাবে না এমনিতেই এত ছোট হম ছোটদের উপহার আবার এতো pressure দেয়া উচিত না একটু বড় হোক আস্তে আস্তে বড় হোক তারপরে না হয় নাচে ভর্তি করানো যাবে আবার গানের class এ ভর্তি করানো যাবে আমার তো ইচ্ছে ছিলো যদি হয় তো football খেলার এখানে join করাবো বা cricket খেলা রয়েছে আমাদের এখানে মাঠ ও রয়েছে বড় আশপাশে আর প্রতিদিন বিকেলবেলা খেলা হবে

আমাদের এখানে খেলার মাঠ তো এখন আর তেমন নেই আগে যেমন খেলার মাঠ ছিল এখন তো সব চারিদিকে বাড়ি হয়ে গেছে খেলার মাঠ নেই সারাক্ষণ বাড়িতে বসে একটু পড়াশোনা করে একটু খেলে বেশিরভাগ সময় তো phone দেখে TV তে cartoon দেখে এভাবে ওদের কেটে যায় phone টা একটু দূরে রাখা দরকার কেননা সবসময় phone দেখলে আবার অসুবিধা হবে এখনতো phone এ নাকি শারীরিক problem হচ্ছে phone থেকেও না পড়াশোনা করা যায় কিন্তু বেশিক্ষণ phone এ দেখলে অসুবিধা আছে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 ওদের যা এখন syllabus গুলো আমাকে দেখতে হবে সেটাতো আমার পক্ষে সম্ভব না কারণ আমাকে office এ গিয়ে কাজ করতে হবে ওর মায়ের তো সময় হবে না তারপর দেখতে হবে ওর জন্য একটা tuition এর master দেখার হ্যাঁ যেনো ছোট বেলা থেকেই ভালো tuition master একটা পাওয়া যায় তাতে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে আর bage টা যদি ঠিক হয় তাহলে ভালোই হবে

অতোগুলো teacher এর দরকার ও ছিলো না আর school থেকে যা পড়িয়ে দিতো তাতেই অনেকটা পারা যেতো আর এখন তো অনেক কিছুই নেই এখন মানুষের থেকে এখন বেশি বেড়ে গেছে যারা শুধু আমার ছেলে কিভাবে মানুষ হবে কিভাবে কাজ করবে কিভাবে কি করবে সেই আমাদের school এর মধ্যে যেরকম five এ পাচটা কি ছটা subject ছিলো six এ তারপরে কিছু বেড়েছে আর বাংলা ইংরেজি অংক এগুলো তো সব class ছিল মাধ্যমিকে গিয়ে কিছু কিছু subject add হয়েছে মাধ্যমিকের একটু ভালো করে পড়াশোনা করলে উচ্চমাধ্যমিকের দিক থেকে সুবিধা হয় হ্যাঁ সেটাই তারপর দেখছি এখন শিক্ষা ব্যবস্থা যেদিকে যাচ্ছে ক্রমশ সেটা দেখে ভয় লাগছে ভয় পেলে কি আর হবে পড়াশোনা তো করতেই হবে এই যেমন আমাদের কদিন আগে high school এর পচাত্তোর বছরপূর্তি হয়েছে সেখানে অনেক অনুষ্ঠান হয়েছে তিন দিন ধরে অনুষ্ঠান হয়েছে প্রায় ষোলশো থেকে সতেরো শো বাচ্চা এখন পড়াশোনা করছে আর আমরা ছোটবেলা থেকে যখন পড়েছি প্রায় কম না হলেও দশ বারো হাজার student আমাদের এই কাছাকাছিই রয়েছে আমরা সব চেনা জানা হয়ে গেছে সবাই school এ একই school এ পড়েছি সবার একটা চেনা জানা হয়ে গেছে তোমাদের school এ ও কি সেরকম কোনো অনুষ্ঠান হয়েছে নাকি? অনুষ্ঠান হয়েছিল এখানে আমাদের silver জুগলি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 school এ অনুষ্ঠান এখন অন্য ভাবে চলছে guest আসছে আগে সে রকম ব্যবস্থা ছিল না আর অত অনুষ্ঠান ও হতো না ওই school এর সাংস্কৃতিক অনুষ্ঠান হত ওর মধ্যেই যে যা পারছে বলছে কবিতা বলছে কেউ কেউ নাটক করছে আবার তার সাথে খেলাধুলা হচ্ছে কেউ cricket খেলছে football খেলছে আবার দৌড় প্রতিযোগিতা হয়েছে সেই সময় আবার tiffin দিচ্ছিল tiffin ঠিফিন খাওয়া হয়েছে আর এখন তো কত কিছু আয়োজন

হ্যাঁ সেটাই একটা কথা বল এই যে এ আমার ছেলে মেয়েদের ভর্তি করাবো ভাবছি তো ওই ভর্তির জন্য প্রথমে বলে কি test করতে হয়?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 তাকে সুবিধা হবে teacher দের ক্ষেত্রে কি করে পড়ানো যায় বা কি করে আরো ভালো করে guide করা যায় teacher দের ক্ষেত্রে সেটা সুবিধা হয় তাতে যদি test পরীক্ষাটা নেওয়া হয় তো ওই যে test পরীক্ষা হবে ওর জন্যে কোন syllabus আগে থেকে জানতে পারবো না ওখানে গিয়েই জানতে পারবো? আগে থেকেই জানা যাবে online এ তো এখন অনেক কি হচ্ছে বাচ্চাদের school এ ভর্তির জন্য কি কি process রয়েছে সেগুলো জানা যায় আর প্রত্যেকটা school এর নিজস্ব নিয়ম কানুন রয়েছে নিশ্চয় আর সেখান থেকেও জানতে পারবে যে আর কি কি নতুন কিছু রয়েছে ওদের school এ ভর্তি করানোর জন্য কি process রয়েছে বা guardian আহ কিরকম জানতে হবে guardian এর education কিরকম থাকতে হবে সেটাও জানতে হবে এখন depend করে অনেক কিছুই এবার কোন school এ ভর্তি করছো সেটা কিরকম guide ফলো করছে সেটা জানা দরকার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 application form fillup করে জমা করি তারপরে কোন date এ exem হবে সেটা ওরা হয়তো জানিয়ে দিবে phone করে

করে একটা গল্প বলতে হতো বা কিছু বইয়ের line পড়তে হতো এখনকার তো অনেক রকম process রয়েছে এখন কি কি হচ্ছে কে জানে হয়তোবা অংক পরীক্ষা হবে একটু যদি বড় class এ ভর্তি করানো হয় আর ছোট class এ ভর্তি করানো হলে নিশ্চয়ই সেরকম কোন problem হবেনা বাচ্চাদের জন্য এখন অনেক রকম সুবিধা করে দিয়েছে হ্যাঁ সেটাই আমি school এ গিয়েছিলাম তো দেখলাম school এর সামনে বড় খেলার ground আছে ওখানে ওদের শেখানো হয় swimming pool ও আছে দেখলাম এবং ওদের ওই site এ ওদের নিয়ম শিষ্টাচার কিভাবে চলতে হয় কিভাবে সকালে উঠে কি কি নিয়ম পালন করতে হয় ওদের অনেক pray হয় তো কিভাবে কিভাবে জীবন চলে কিভাবে একটা মানুষের জীবন শুরু হয় দিন থেকে শেষ পর্যন্ত সবকিছু ওদের বাচ্চাদের শেখানো হয় ভালো জিনিসটা খুব সুন্দর ভাবে দেখলাম হ্যাঁ এরকম শেখালে ভালই হবে আমাদের যেরকম prayer এর সময় পাচ ছটা line করে দাড়িয়ে পড়তো সবাই মেয়েদের জন্য আলাদা line ছেলেদের জন্য আলাদা line আমরাও prayer করতাম ওই দশটার সময় prayer শুরু হতো পনেরো-কুড়ি minute হত তারপরে এক এক করে সবাই line ধরে class এ যেতাম যার যা class সেই room এ চলে যেতাম আহ কি বলছো মানে এই সময় এই এখন তো শীতকাল তো এই সময় কি সকাল school দেবে না দুপুরে school দেবে?

তোমাদের ওখানে কখন শুরু করবে কে জানে হ্যাঁ সেটা তো আবার গিয়ে জানতে হবে সকালে school হলে ওকে তো ভোর ভোর উঠতে হবে তো ভোরে উঠে ওকে ready হতে হবে তাইনা? হ্যাঁ ভোরে ওঠা ভালো একদিক থেকে কেননা পরবর্তীতে যদি উঠতে অসুবিধা হয় এটা আবার ভালো না সকাল সকাল ভোর বেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষেও ভালো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 বাচ্চারা একটু আধটু করবেই ঐসব সকাল বেলা আবার যেহেতু ঘুম থেকে উঠবে আবার তোমাদের অনেকটা বড় সময় পেতে সময় পাবে সারাদিন অনেকটা সময় পাবে সেটাকে কাজে লাগানো যাবে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 না english medium এ ভর্তি করায় নি বাংলা medium এ ভর্তি করিয়েছি কিন্তু ভালো school । school টা ভালো ওইখান থেকে তারপরে আবার high school এ যাবে high school যেহেতু কাছাকাছি রয়েছে আর এখান থেকে যারা পড়ে যাচ্ছে মোটামুটি ভালোই rank করছে মাধ্যমিকেও ভালো করছে উচ্চমাধ্যমিকেও ভালো করছে হ্যাঁ সেটাই সবাই তো চায় আমরা যে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো result করুক ভালো সুনাম ভালো করে পড়াশোনা করুক তার পরে ওদের যেগুলো চাই সেগুলো আমাদের তো দিতেই হবে তার জন্যই তো এত কিছু কাজকর্ম করছি তাই না? আশপাশেও school রয়েছে ভালো school রয়েছে আশপাশে অনেকগুলো school রয়েছে যেমন রামকৃষ্ণ mission তুমি বললে ওটার অনেক brance রয়েছে যে ওখান থেকে আমরা যেতে পারি বা

আমাদের এখানে দূরে school আছে কিন্তু দূরে school করলে ওকে দিয়ে আশা নিয়ে আসা সেটা যেহেতু সম্ভব না চেষ্টা করছি সামনের বাংলা medium school এ ভর্তি করানো এ ছাড়া কোন উপায় নেই না? হ্যাঁ এখন তো আবার আমাদের সময় school এর পরীক্ষার ব্যাপারটা অন্যরকম ছিল এখন আবার অন্যরকম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 এখন তো আর school এ ওইভাবে আর বলা হয় না কেননা ওদের বললে তো সব ভুলে যাবে সেজন্য ওরা কি করছে কখন ওদের পরীক্ষা কখন কি হবে সব জানিয়ে দেয় online এ এখনতো group বানিয়ে দিয়েছে WhatsApp group school এর আবার WhatsApp group আবার madam দের WhatsApp group বাড়ির যে teacher রয়েছে তার আবার WhatsApp group অনেক রকম group বানিয়ে দিচ্ছে সত্যি এখন অনেকটা upgrade হয়ে গেছে আগেকার দিনে এসব ছিল না এখনকার দিনে এ private school গুলো এতটাই upgrade করেছে তার জন্য এখন সরকারি school গুলোতে তেমন ছেলেমেয়েরা ভর্তি হয় না এখন সত্যিই এদের নিয়ম-শৃঙ্খলা যেভাবে করেছে যেভাবে এদের গুরুত্ব দেওয়া হয় সবকিছু শেখানো হয় যেগুলো আমরা eight nine ten এ শিখেছি সেগুলো এরা five six এ শিখে নেয় পড়াশোনার update টা অনেকটা করেছে এবার মানসিক বিকাশটাও দরকার যেহেতু খেলাধুলা করছে না phone নিয়ে সারা দিন আছে তাহলে মানসিক বিকাশ টা হবেনা সেরকমভাবে সরকারের একটু চিন্তা করা দরকার আছে সবার পক্ষে তো private school এ ভর্তি করা সম্ভব না সাধারণ মানুষ ও রয়েছে আর school এর যদি এই রকম অবস্থা হয় তাহলে সবার ক্ষেত্রেই সমস্যা হবে হ্যাঁ সরকারের উচিত ছিল যে এই যেগুলো private school এ হচ্ছে সেগুলো যদি government school এ ও হতো যে আহ যোগ ব্যায়াম শেখানো সময় মত school এ না এলে সেটা inform করে দেওয়া বাড়ির কাউকে সবি হত ওখানে তোমার private school এ যেহেতু তোমার একটা খেলার মাঠ থাকে সেখানে খেলার জন্য একজন থাকে যে তোমার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 একটা যদি কেউ কান্নাকাটি করছে তাকে কিভাবে সামলাতে হয় তার জন্য একজন থাকে ওর জন্য আর বাড়ির কাউকে ভয় পেতে হয়না যে আমার ছেলে-মেয়ে স্কুলে গিয়ে কি করছে একদম নিশ্চিন্ত private school গুলোতে কেননা দেখাশোনার জন্য একজন থাকে হ্যাঁ অনেক রকম নিয়ম করেছে ভালই করেছে school এর ক্ষেত্রে আবার school এ যেরকম শিখিয়ে দেয় যে রাস্তা কিভাবে পারাপার কি করে পার হতে হবে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 কোন কোন দোকানের উপরে হয়তোবা address টা লেখা রয়েছে সেটা দেখে আবার জানতে পারবে যে কোথায় রয়েছে রাখছে যদি কখনো দরকার পড়ে